শহীদ চন্দ্রশেখর আজাদ তেইশে জুলাই উনিশশো ছয়।

চন্দ্রশেখর আজাদের শৈশব সম্পর্কে বলুন? ছোটবেলা থেকেই তার আগ্রহ ছিল লেখাপড়ার প্রতি কম এবং তীরন্দাজ বা বন্দুক চালানোর প্রতি বেশী পরিবার তাদের school এ যেতে বাধ্য করলেও, তাদের রুচি অভ্যাস দেখে আজাদের বাবা মা আজাদকে চাকরি দেওয়ার কথা ভেবে school থেকে তার নাম তুলে দেয়। চন্দ্রশেখর আজাদ কোথায় এবং কখন চাকরি পান? প্রাথমিকভাবেই তিনি তহশীলে চাকরি পান কিন্তু স্বাধীনচেতা চন্দ্রশেখর এই বিধি নিষেধের মধ্যে থাকার মতো ছিলেন না। তিনি চাকরি ছেড়ে বোম্বে চলে যান। যে চিত্রশিল্পীরা তাদের আঁকেন তারা সেখানে জাহাজ পাঠান সহকারী হিসেবে চাকরি পেয়েছেন কিন্তু বোম্বাইয়ের যান্ত্রিক জীবন তার পছন্দ হয়নি এই দুশ্চিন্তায় তিনি বোম্বে ত্যাগ করেবেনারসে গিয়েছিলেন।

চন্দ্রশেখরের সম্পর্কে আরো কিছু বলুন? চন্দ্রশেখর কোমল এবং শূন্য মনো এই আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল তারা এতে যোগ দেয় সংস্কৃত। কলেজ বেনারস ধরনার সময় তাকে গ্রেপ্তার করা হয় ঘটনাটি উনিশশো একুশ সালের তাদের বিরুদ্ধে মামলা নিবন্ধিত আদালতে হাজিরা দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট। তাকে যে প্রশ্নটি করেছিল তা বিশেষভাবে উল্লেখযোগ্য আপনার নাম কি স্ত্রী বাবার নাম স্বাধীনতা ভাব রি কারাগার এই উত্তর পরিত্রাণ পেতে ম্যাজিস্ট্রেট তাকে পনেরো টি বেত্রাঘাতে সাজা দেন সুস্থ হয়ে তিনি কাশি বিদ্যাপীঠে প্রবেশ করেন। চন্দ্রশেখর কবে বিপ্লবী দলের সদস্য হন? তিনি বিপ্লবী দলের সদ দলের দুই সদস্য মন্নত নাক উটট এবং কনে বেত্রাজীর সাথে দেখা করেন এই দুই বিপ্লবী প্রভাব গ্রহণ করার পর চন্দ্রশেখর ও উনিশশো বাইশ সালের বিপ্লবী দলের সদস্য হন সেই সময় থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সমস্ত সশস্ত্র বিপ্লবের পথে অগ্রসর হতে থাকে।

বিশেষ দক্ষতা বিবেচনা করা হয়েছিল চন্দ্রশেখর সম্পর্কে আরো কিছু বলুন? উনিশশো আঠাশ সালের সতেরই ডিসেম্বর ব্রিটিশ পুলিশ অফিসার শানদার যখন গুলি চালায় এমনকি একটি চড়ুইও লাহোর থেকে বের হতে পারেনি। তখন চন্দ্রশেখর আজাদী একমাত্র লাহোর থেকে সবচেয়ে সহজ উপায় বেরিয়ে আসে। লেখাপড়ার ক্ষেত্রেই তার হাতটা একটু আট সাঁট থাকলেও তাই অন্যান্য সহকর্মীদের পড়তে উৎসাহ দিতেন সেই সময়ে

চিন্তাধারার প্রতি আজাদে আকর্ষণের প্রধান কারণ ছিল একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ জন্মের কারণে তার গভীর দারিদ্র্য এই সহ এবং বোম্বে গিয়ে। শ্রমিকদের নারকীয় জীবন যা তিনি নিজেই ভোগ করেছেন। হিন্দুস্তান প্রজাতন্ত্র সেনাবাহিনীর নাম পরিবর্তন করা হয়েছিল এবং কি পরিবর্তন করা হয়নি? উনিশশো আঠাশ সালের । আট থেকে নয় সেপ্টেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলার সংসা বেঁচে একটি সভায় Hindusthan Republican Army র নাম পরিবর্তন করে Hindusthan socialist republican association

আর ব্রিটিশ পুলিশ দ্বারা ঘিরে ছিল চন্দ্রশেখর আজাদ পূরণগড় গাছে উড়াল তুলে নিলেন। চন্দ্রশেখর আজাদের সহোদর সম্পর্কে বলুন? চন্দ্রশেখর আজাদ যখন এলাহাবাদের আল ট্রেট পার্কে সাতাশে ফেব্রুয়ারি উনিশশো একত্রিশ এ ছিলেন তখন একজন খবরদারের ইঙ্গিতে পুলিশ তার কীর্তি । তাকে ঘিরে ফেলে এখানে আজাদ তার সঙ্গীকে বাঁচাতে গিয়ে আহত হন আহত হওয়ার সত্ত্বেও তিনি তিন পুলিশ সদস্যকে হত্যা করেন এবং বেশ কয়েকজনকে আহত করেন যতক্ষণ তার গুলি ছিল । ততক্ষণ তিনি পুলিশের কাছে দাঁড়িয়ে ছিলেন কিন্তু যখন একটি মাত্র গুলি বাকি ছিল তিনি চিরকাল মুক্ত থাকার শপথ করেছিলেন এটি করতে তিনি নিজেকে গুলি করে সহাদক বরণ করেন। চন্দ্রশেখর অন্য কোন নামে পরিচিত ছিলেন? চন্দ্রশেখর আজাদ বলরাজ পন্ডিচেরি নামেও পরিচিত ছিলেন । চন্দ্রশেখর আজাদ কোন আন্দোলন চালিয়েছিলেন? ভারতের স্বাধীনতা সংগ্রাম। চন্দ্রশেখর আজাদের পরিবার সম্পর্কে বলুন?

চন্দ্রশেখরের পূর্বপুরুষরা কানপুরের কাছে বলকা গ্রামের বাসিন্দা ছিলেন চন্দ্রশেখর এর মা ছিলেন তার ছেলে একজন বড় সংস্কৃত পণ্ডিত হোক কিন্তু । তার আগ্রহ ছিল লেখাপড়ায় কম এবং তীর ধনুক বা বন্দুক চালানোর প্রতি বেশী ।পড়াশোনার প্রতি তার আগ্রহ এবং আগ্রহের অভাব দেখে তার বাবা মা ভাবলেন চন্দ্রশেখর কে কিছু কাজ করিয়ে দেবেন । চন্দ্রশেখর আজাদ সম্পর্কে আরো কিছু বলুন? উনিশশো একুশ সালে যখন মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন তখন চন্দ্রশেখরের বয়স ছিল ষোল বছর । কিন্তু তিনি এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন যার ফলস্বরূপ তিনি গ্রেফতার হন তাকে বিচারকের সামনে হাজির করা হলে চন্দ্রশেখর তার নাম আজাদ। তার বাবার নাম আজাদী এবং বাড়ির ঠিকানা বলে বাড়ির ঠিকানা জেল বলে জানান সব শুনে বিচারক রেগে যান এবং তাকে বেতের পনেরটি আঘাতের সাজা দেন। আজাদকে বেত পেটানোর জন্য একটি স্তম্ভের সাথে বেঁধে রাখা হয়েছিল তাই তিনি প্রতিবার বেত মারার সময় মহাত্মা গান্ধী জি জয় স্লোগান দিতেন বলোপ্রন শেখর।

আজাদ কেন গান্ধীজীর উপর রাগ করেছিল? গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার পর আজাদ আরো ক্ষুব্ধ হয়ে তিনি গভীরভাবে আহত হন এবং একটি বিপ্লবী দল খুঁজতে থাকে উনিশশো বাইশ সালের আজাদের সাথে সম্বন্ধ। রাগ ক্ষুব্ধ এবং গাম্ভিক চ্যাটার্জি পরিচয় হয় এই দুই সংগী আগেই বিপ্লবী দলের সদস্য হয়েছে । ধীরে ধীরে তিনি আজাদকে বিপ্লবী দলের সদস্য করে তোলেন সেই থেকে জীবনে শেষ দিন পর্যন্ত অটল বিশ্বাস ও অবসর পদক্ষেপে তিনি সশস্ত্র বিপ্লবের পথে অগ্রসর হতে থাকেন । পন্ডিত রামপ্রসাদ বিসমিল্লার নেতৃত্বে কেউ অনেক ডাকাতিতে ভালো ভূমিকা পালন করে ছিল?

উনিশশো পঁচিশ সালে কাকুরই ঘটনা ঘটে লখনৌ এর পশ্চিমে একটি ছোট্ট মোড়ে একটি দ্বিতীয় শ্রেণীর বগিতে আট জন যাত্রী আসফাকউল্লা খান । শচীন্দ্রনাথ বক্সী এবং রাজেন্দ্র লাহিড়ী করেছিলেন তারা নির্ধারিত স্থানএ সেই ট্রেন এ গাড়ি থামান দলের বাকি সাত সদস্য । রামপ্রসাদ বিসমিল কেশব চক্রবর্তী মুরারিলাল মুকান্দি লাল চন্দ্রশেখর আজাদ মানবাড়িলাল লাল ও অন্যস্থান যুক্ত, ক্কাকুয়ারির কাছে গারি থামিয়ে সরকারি প্রসাধন লুট করে এই ডাকাতি মামলায় বড় এবং বিখ্যাত বিপ্লবীদের আদালত জেল ও

হ্যাঁ কেমন আছো?

একদমই একই অবস্থা আমার খুব জ্বর। ঠান্ডায় একদম অবস্থা খারাপ।

এই আজ সকাল থেকেই খুব জ্বর। এই weather change হচ্ছে এত জ্বর হওয়াটাই স্বাভাবিক। গরম ঠান্ডা লেগেই আছে। আরে হ্যাঁ recently তোমার কি হচ্ছে? ভীষণ গরম লাগছে। তারপর হটাৎ করে এমন ঠান্ডা করছে শীত করছে যে, চিন্তার মানে বাইরে। আর এ ঠান্ডা এরকমই পছন্দ করি না ভালো লাগে না but কিছু করার নেই adjust করতে হচ্ছে। হম সেটাই

খুব গরম ঠা ঠান্ডার সময় খুব ঠান্ডা। হ্যাঁ but একটা জিনিস কি বলতো? এই যে ঠান্ডার সময় যেই weather টায় আমরা এখন রয়েছি। এই সময় খাবারে কিন্তু অনেক variety খাবার আছে। আর খাবার খেলেও কোনো অসস্থি হয় না। ঠিকঠাক হজম হয়ে যায় সবকিছু। but গরমের সময় কি হয়? খেতে ইচ্ছা করে না। তখন শুধু মনে হয় ঠান্ডা শুধু ঠান্ডা। But এই ঠান্ডা এলে তখন ইচ্ছা হয় যে, একটু গরম গরম। মানে মানুষ কেমন? যেটা পাই সেটা নিয়ে সন্তুষ্ট থাকে না। একদমই তাই। আবার যখন খুব গরম পরে তখন আমরা বৃষ্টির জন্য বলি যে,

তো মানুষ কোনটা তেই সন্তুষ্ট নয়। না যেটাই পাক না কেন? যতক্ষণ না সে পাচ্ছে সেটার জন্য ততক্ষন আগ্রহে বসে থাকে যে কখন পাবো কখন পাবো? আর যেই সেটাকে পেয়ে যায় তখন সেটাকে মনে হয় দূর আর ভালোলাগছে না। অন্য কিছু একটা চাওয়া যাক। তো সে যে এখন যে এত শীত পড়েছে ঠিকাছে? যখন গ্রীষ্ম আসবে তখনই এটার জন্য কিন্তু আমরা wait করে থাকবো। যে কখন আসে? but সবকিছু অতিরিক্ত যেটা হয় ভালো নয় আর খারাপও নয়। medium থাকলে ঠিকঠাক আছে। যেমন আমাদের এদিকে কি হয়? হটাৎ করে কিছুদিন আগে লক্ষ্য করে দেখবে গরমটা ঠিকঠাক ছিল। শীতটাও এতটা পরে নি। But হটাৎ করে আবার এমন শীত পড়লো যেখানে ধারণার বাইরে? একদম একদম আর তোমার ইয়ে তে এই তোমার পাহাড়ের দিকে তো ঠান্ডা আরও বেশি নাকি? ঐদিককার weather কেমন? ঐদিকের weather আমারা তাও এখানে ঠিক আছি ঠিকঠাক আছি। ঐদিকে তো আরো ভীষণ ঠান্ডা। but ওদের কি বলতো? উম দেখো জায়গা হিসেবে যেরকম থাকে ওরা কিন্তু adjust হয়ে গেছে এতদিন থেকে আছে। তুমি যদি ওখানে চলে যাও তাহলে তোমার কি হবে? তোমার আর আরও ভীষণ কষ্ট হবে ওখানে। কারণ আমরা ঐদিকে থাকি না। আমরা যেদিকে থাকি সেইদিকে আমরা যথারীতি এতদিন ধরে বসবাস করে আসছি ইয়ে করে আসছি আমাদের weather টা suitable হয়ে গেছে। আমরা জানি মানে হটাৎ করে যখন তুমি change করবে, তখন সেটা adjust করতেও সেটা problem হবে। আর সেই ক্ষেত্রে তোমার কিন্তু শরীর খারাপও হবে। but হ্যাঁ পাহাড়ের দিকে যদি তুমি যেতে চাইছো তাহলে বলবো গরমের সময় একটু যেও তাহলে ঠিকঠাক।

সেরম ডাক্তার দেখি দেখিয়েছো না এখনো wait করছো আরো বেশি জ্বর আসবে তারপর। না না আপাতত ওষুধ খেয়েছি। আহ ডাক্তারের যদি আজকের মধ্যে না কমে কালকে দেখাবো। ডাক্তার বা কি বলবে? বলবে weather change এর জন্য হচ্ছে, viral fever এসবই বলবে। হ্যাঁ তাও উম first এ কিছুদিন হয়তো এক দু দিন wait করে দেখে নাও। যদি normal হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাচ্ছে, তাহলে ঠিক আছে। আর যদি না হয়? তাহলে এই পরিস্থিতিতে একেবারেই কিন্তু ওটা neglect করবে না। ফেলে রাখবে না ঠিকাছে? কারণ কখন কি হয়? বলা যায় না। তাই কোনোটাকেই হালকা ভাবে নেওয়া উচিত নয়। wait করে যাও। আজকে যেহেতু বলছো আজকে হয়েছে। তো আজকে যখন medicine নিয়েছো আশা করি সুস্থ হয়ে যাবে। আর যদি না হয় তখন আহ Checkup তো করাতেই হবে তখন। তোমাকে তখন আর কোনো option থাকবে না।

ঘাম ঘাম হয় বা এত লুয় যে, তখনও আমরা কোনো না কোনো ভাবে অসুস্থ হয়ে পরি। হ্যাঁ তখন এই জন্য তখন তোমার ভীষণ পরিমানে যেটা রয়েছে লু এর জন্য, ঠিকাছে? Dehydration হয়ে যায় জলের কম হয় জল যদি না খেয়ে থাকো। তা সেই ক্ষেত্রেও ওই issue. কোনো weather টাই কিন্তু ভালো নয়। সব টা তেই কোনো না কোনো issue লেগেই থাকে। যেরকম দেখো সবদিকের একটা যেরকম ভালো থাকে সেরম একটা খারাপ থাকে। তো সেই দুটো জিনিসকেই নিতে হবে আমাদেরকে। যদি যেকোনো একটা নেবো সেটা কি বললে হয়? সেটা বললে হয় না। এখন দেখো এখন যেরকম শীতকালে কি? তুমি রাত নটার পর দশটার পর কিন্তু কোথাও আড্ডা দিতে পারবে না। পারবে? কারণ সবাই শুয়ে পড়বে। সবকিছু বন্ধ একেবারে শুনশান ঠান্ডা। but গ্রীষ্মকালে কি হয়? গ্রীষ্মকালে তুমি রাত বারোটা এক টা দু টো অব্দি তুমি আড্ডা দিতে পারবে বাইরে। তাও ঠান্ডা ঠান্ডা হওয়াও চলবে। weather টাও কিন্তু চরম। হ্যাঁ মানছি ঘুম আসবে না গরমের জন্য। ঠিকাছে but তুমি enjoy করতে পারবে। but এখন কিন্তু তুমি সেটা পারবে না করতে।

খাবার যদি খেয়ে নিয়েছো তাহলে তোমার হয়ে গেলো। দু দিন তিন দিন এক সপ্তাহ বসে থাকো এবার। একদম একদম। তবে এই শীতকালে এইরকম এত ঠান্ডা weather এ যেটা problem হয় morning walk করতে খুব অসুবিধা হয়। মানে বেরোনোই যায় না। উঠতে ইচ্ছা করে না। আরে তুমি morning walk এর কথা বলছো, আমিতো morning ই দেখিনি আজ অব্দি। কারণ সকালে আমি কোনোদিনই উঠতে পারি না। আর শীতকাল শীতকালে তো সকাল বাপ্ রে বাপ্ ইচ্ছা করে না। যে blanket টা ছেড়ে বাইরে আসি but তাও উঠতে হয় কাজের চাপে। but সকালে ওঠা এই শীতকালে যারা ওঠে তাদেরকে ধন্যবাদ। যে কি করে ওঠে জানি না? এত ঘুম ভেঙ্গে যায় কি করে এই ঠান্ডার মধ্যে? ওঠে কি করে morning walk এ যায়? মানতে হবে ওদের energy আছে। শরীর টাকে এতটাও সুস্থ রাখার দরকার নেই যে, সকালে এত ঠান্ডাতে ঘুম থেকে উঠে আমার দ্বারায় তো কোনোদিনই হয় না। আমি কোনোদিন try ও করিনি। হম সেটাই সেটাই। আর এই যে, আমাদের এখানে এত ঘন ঘন weather change হচ্ছে, এখনকার ঠান্ডাটা দেখেছো কি অদ্ভুদ? type এর মানে একদিন দু দিন ঠান্ডা, দুদিন গরম আবার একদিন ঠান্ডা আবার একদিন মেঘলা। এই অদ্ভুদ weather এর জন্য আমাদের এতটা শরীর খারাপ হচ্ছে। এর জন্য কিছুটা হলে মানুষই দায়ী কিন্তু।

দশ পনেরো বছর বা কুড়ি বছর পেছনে চলে যাও, তাহলে তখনকার দিন গুলো যেভাবে তুমি দেখেছো কাটিয়েছ, এখনকার দিনগুলো যেভাবে কাটাচ্ছো, total তুমি বুঝতে পারবে totally different. তুমি একসাথে match করতে পারবে না। কেমন? আগে তোমাকে আমি বলতে চাইবো যে, আগে শীতকাল বোলো, গ্রীষ্মকাল বোলো, বর্ষাকাল বোলো, যেভাবে হতো যেভাবে পড়তো এখন কিন্তু সে তার এতটাও তুমি দেখতে পাবে না। বর্ষারই কথা বলছি আগে যে হারে বর্ষা হতো, বৃষ্টি হতো, এখন সেই হারে তুমি last পাঁচ বছর যদি উম দেখো কোথায় বৃষ্টিই নেই সেইরকম। একদম

আর গ গরমের জন্য দায়ী আমাদের আমরা নিজেরাই দায়ী, ঠিকাছে? তার জন্য আর গ্রীষ্মকাল প্রচুর পরিমানে গরম। সেইখানে মানুষেই অনেকটাই দায়ী। অনেকটা না মানুকেই দায়ী করা উচিত। আমাদের নিজের দোষেই এগুলো হচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা হ্যাঁ এইবছর যেটা দেখতে পাচ্ছি ভীষণ ঘন ঘন change হচ্ছে। First দিকে তুমি দেখবে এতটা ঠান্ডা পড়েনি। হটাৎ করে কিছু দিন ঠান্ডাটা পড়লো। তারপর চললো continue. তারপর হটাৎ করে আবার কিন্তু গরমটা পড়লো। এখন same ঠান্ডা এবার যেটা রয়েছে। তোমার ঠান্ডাটা কমে যাবে আসতে আসতে কখন যে যে সরস্বতী পুজোটা শেষ হবে। সরস্বতী পুজো শেষ হওয়ার পর থেকেই weather টা আরো change হতে থাকবে। তখন এতটাও আর এত issue হবে না ঠান্ডার জন্য। একদম একদম। আর এখন যা weather হয়েছে তাতে এই যে আহ মার্চে দোলের সময়ও অতটা কিন্তু ঠান্ডা আমরা সেই বসন্তের আবহাওয়া পাওয়া যায় না। তখন কিন্তু বেশ ভালোরকমই গরম পরে যায়।

তখন যেটা রয়েছে but একদিক থেকে অনেক ভালো কি হয়? late night অব্দি হোলি খেলা যায় ঠিকাছে? আগে যেটা হতো না ঠিকাছে? এখন তার জন্য কি রাত দশটা, এগারোটা, বারোটা, সেদিন পুরো দিনটাই একবার বাইরে থেকে বন্ধুদের সাথে রং খেলে টেলে একেবারে সেই মাঝরাতে বাড়ি ফেরা। এইদিক দিয়ে একটু ভালো। but আগে কি হতো? আগে তুমি হয়তো খুব বেশি হলে সেদিনটা তে হয়ত একটা দুটো অব্দি। তারপর স্নান করার সময় তোমার ঠান্ডা হতো। স্নান করতে গেলে তোমার তো এক দু ঘন্টা লাগবেই সেদিন। যেহেতু পুরো তুমি ভুত হয়ে থাকবে।

সেটা তো ঠিকই। হোলির সময় এরকম একটা weather এর change দেখা যায়। পুজোর সময়ও weather এর খুব change দেখা যায়। যেমন পুজোর সময় আগে আমরা কি সুন্দর মানে স্বাচ্ছন্দ ভাবে ঠাকুর দেখতে পারতাম। এখন সকালবেলায় গরমে ঠাকুর দেখতে পারি না। সকালবেলা এত রোদের তাপ রোদের তেজ বেরোতে পারি না। সন্ধে হলে বৃষ্টি হয়। অর্ধেক দিন তো পুজোয় বৃষ্টি চলে। তো এইধরণের একটা মানে অদ্ভুদ রকমের weather সৃষ্টি হয়ে গেছে পুজোর সময় প্রতি বছর। আগে আমার মনে আছে ছোটবেলায় কালী পুজোর সময় যখন আমরা বেরোতাম আমি আমার family র সাথে রীতিমতো সোয়েটার টুপি পরে এখন কালীপুজোর সময় ঠান্ডাই থাকে না। হ্যাঁ না মোটামুটি এখন এতটাও থাকে না হালকা থাকে। ঠিকাছে যখন late night এ ফিরছো তখন তোমার সেই ঠান্ডার অনুভবটা হয়। But আগে হ্যাঁ তুমি যেটা কথাটা বললে সেটা একেবারে সহমত আমি। যে আগে আমাদের কালীপুজো দেখার সময় আমাদেরকে already jacket সোয়েটার পরেই যেতে হতো। কারণ তখন মানে প্রায়ই শীত পড়ার মুখে পরে গেছে ঠান্ডা।

কিন্তু এখন সেটাকে আর feel করতে হয় না। আগে দুর্গাপুজোর মানে end হচ্ছে লক্ষীপুজো start হচ্ছে তখন থেকেই হালকা শীত শীত শীত করতো। কালীপুজোর সময় পুরোপুরি totally ঠান্ডা হয়ে যেত। কিন্তু এখন তোমার মোটামুটি কালীপুজো পেরিয়ে যাচ্ছে, ছট পুজো পেরিয়ে যাচ্ছে, তার পর থেকে হয়ত সেই রকম ঠান্ডাটা তুমি অনুভব করবে। যে হ্যাঁ পড়ছে বা ঠান্ডা লাগছে। এই বছরই কথা দেখে নাও না? এই বছরই তোমার ঠান্ডাটা আহ পড়তে ভীষণ late হয়েছিল। ভীষণ late হয়েছিল। একদম একদম But তাও এদিকে বৃষ্টি হয়নি কলকাতার side এ বৃষ্টি হয়েছিল। তখন একটু ঠান্ডাটা ঐদিকে পড়েছে but আমাদের এইদিকে বৃষ্টি হয়নি। যদি বৃষ্টি হতো তাহলে হয়তো আরো ঠান্ডাটা পড়তো। but কিছুদিন ভালো হ্যাঁ চার পাঁচ দিন তো মেঘ করেছিল। ভাবলাম বৃষ্টি হবে। যদি বৃষ্টি হতো তাহলে আরো জাকিয়ে শীত পড়তো। বৃষ্টি হয়নি just মেঘ কেটে গেছে। দূর্গা পুজোর সময় দেখো না? দুর্গাপুজোর সময় আমরা কি সুন্দর ঘোরাঘুরি করতাম ঠাকুর দেখতাম। এখন

Continuously কত বছর চলেই যাচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।

মহালয়ার দিন থেকে শুরু হচ্ছে আর তারপর দুর্গাপুজো। দুর্গাপূজোটাও মাটি করে দিচ্ছে। একদমই তাই।

এবার সারাবছর wait করা যা, হ্যাঁ আমি যাবো আমি দেখবো family র সাথে ঘুরবো। friend দের সাথে ঘুরবো। but মাঝে, বৃষ্টি বৃষ্টিতে সবকিছু ভেস্তে দেয়। যে plan গুলো করা থাকে, বাড়িতে বসে সখসাদ মিটে যায় দেখতে শুরু করে দাও

একদমই তাই। একদম আমি সহমত এই ব্যাপারে। এছাড়া দেখো না? weather এমন বাজে ভাবে মানুষের মধ্যে effect ফেলছে, যে আহ আজকাল তো দেখতেই পাচ্ছো সারাবছর একটা ঘূর্ণি ঝড়, তুফান, tornado, এইসব লেগেই থাকছে কিছু না কিছু নিম্নচাপ। মানে প্রায় এখন দেখা যায় বছরে তিন চারটে করে ঘূর্ণিঝড় আসছেই প্রায় সময়। ওটা common হয়ে গেছে আসবেই। ওটা common হয়ে গেছে। আর সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতিও হচ্ছে এর ফলে। যেমন recently আম্ফানে অনেক প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরেও বেশ কয়েকটা ঘূর্ণিঝড় এসেছে। হ্যাঁ ঐদিক থেকে যারা রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায়? But ওদের নিয়ে একটু খারাপই লাগে। বেচারা প্রত্যেক বছর same issue face করছে। আবার নতুন করে বাঁচার তাগিদে নতুন করে বাঁচছে। সবকিছু সাজিয়ে গুছিয়ে হয়তো ওরা সেইভাবে নিজেরা সবকিছু settle ও হতে পারছে না। next year আবার ভেঙ্গে যাচ্ছে। সঠিক ওরা settle ও হতে পারছে না। but ওটা নিয়েও কিছু করার নেই। দেখো প্রাকৃতিকের নিয়মে তো আমরা উপরে যেতে পারি না। ওটা হবে ওটা করতে হবে। face করতে হবে। but হ্যাঁ এখানে যেটা রয়েছে, একটা জিনিস এত মানুষকে তো সেই জায়গার থেকে অন্য জায়গায় সরানো যায় না? হটাৎ করে এত জায়গাও পাবে না কোথাও। আর একজন এত এতদিন ধরে আছে ওখানে তার সবকিছু ওখানে আছে। সে হটাৎ করে move করতে পারবে না। বা তাকে move করাবে কোথায়? আর তাকে যদি move করানোও হয়? তার জন্য একটা মানে স্থায়ী বাসস্থান লাগবে। একটা স্থায়ী বাসস্থান দিতে গেলে তাকে পুরোপুরি সবকিছু করে দেবে। সরকার এতটাও দেবে না। আর সরকার যেটা দিচ্ছে, কত মানুষ পেয়েছে? তার মধ্যে তো ঐখানেই চলে গেছে। যেটা ঘূর্ণিঝড় গুলো হয়েছিল কেন্দ্রীয় সরকার যেগুলো দিয়েছে, রাজ্য সরকার যেগুলো দিয়েছে, কতগুলো মানুষ উপকৃত হয়েছে? শুধু নামেই দিয়েছে। হয়তো দিয়েছে but কোনো মানুষেই পায়নি। একদমই তাই এতে মৎসচাষীদেরও অনেক ক্ষতি হচ্ছে। দেখো ওদের ওটা জীবিকা, ঠিকাছে? যদি ওরা ওটা না করে খাবে কি? ওদেরকে তো কেউ আর help করার নেই? প্রাণের ঝুঁকি নিয়ে ওরা যাচ্ছে। নিজের পেট চালানোর তাগিদে। but নিজের পেট চালানোর তাগিদে যখন যাচ্ছে তখন কি হচ্ছে? at least নিজের জীবনটা কে হারাচ্ছে কিছু মানুষ।

তারপর আমরা যে, আমরা যে আহ দৈনন্দিন খাবার খাচ্ছি সেই চাষের জিনিসগুলোরও প্রচুর ক্ষতি হচ্ছে। শাকসবজি ধান ইত্যাদির প্রচুর ক্ষতি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে।

দেখো সে হচ্ছে। কিন্তু এর তো উপায় কিছু নেই না? বোলো, কিচ্ছু করার নেই। কারণ ওটা তো কেউ আর আটকাতে পারবে না। আটকাতে পারবে কি? না তুমি পারবে না আমি পারবো। কেউ পারবে না, ওটা হবেই। ওটার জন্য আমাদের কি করতে হবে? তৈরী থাকতে হবে। যতটা বাঁচানো সম্ভব ততটা বাঁচাতে হবে। আর যেটা যাবে সেটা যাওয়ার সেটা কেউ বাঁচাতে পারবে না। but হ্যাঁ খারাপ লাগে, একটা মানুষ

টাকা দিয়ে মানে কোনো জিনিস পাবে না। হয়তো পেলেও সেটার দাম প্রচুর হয়ে যাবে। যখন কোনো জিনিস shortage থাকে market এ, অল্প থাকবে আর সেটার value যদি ভীষণ বেশি থাকে চাহিদা অনেক বেশি থাকে, সেই জিনিসটার দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায়। হয়তো তুমি লক্ষ্য করেছো lockdown এর সময় এমন এমন কিছু জিনিস আছে যেগুলো তোমার নিত্যপ্রয়োজনীয় জিনিস ছিল। but সেগুলো তখন available ছিল না, ঠিকাছে? তখন সেখানে কি হয়েছিল?

একশো কুড়ি টাকা। যেগুলো দশটাকা করে দাম সেগুলো, black market হয়েছে কেন হয়েছে?

সেগুলো তোমার চাহিদা প্রচুর বেশি ছিল সেই সময়। সেই সময় available ও ছিল না market এ।

হ্যাঁ বাপ্ রে বাপ্ প্রচুর। পাওয়া যাচ্ছিলো না। সেই জন্য কি? যারা stock এ রেখেছিল? তারা দ্বিগুন দামে বিক্রি করেছে। লুটে নিলো ওরা কিচ্ছু করার নেই। একদমই তাই।

কাকে বলবো তুমি? তুমি যদি বলতে যাবে তখন তোমাকে বলবে যে, ঠিকাছে তোমার problem হচ্ছে তুমি ছেড়ে দাও তোমাকে নিতে হবে না। কিছু করতে হবে না। সেটাই But এই weather এর ওপর না না তবে আমার মনে হয় weather টা আমাদের যদি একটু improve কর মানে করার দরকার আছে। তাহলে আমাদের কিছু না হলেও গাছ লাগানো উচিত প্রচুর পরিমানে। এতে কি কিছু সমাধান হতে পারে? হতে পারে। তার আগে তোমাকে একটা কথা বলবো, তুমি ভাবছো যে আমাকে গাছ লাগাতে হবে। But কোনোদিন কি try করেছো? যে লাগাবো বলে। দেখো ভাবলে কোনোকিছু হয় না। তুমি যদি কোনো কাজে উদ্বেগ নিচ্ছো। তুমি দেখছো যে, হ্যাঁ আমাদের আশেপাশে পারিপার্শিক এতটা দূষিত হচ্ছে। এখন